panel connections এবং software interface এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
আমরা নিম্ন দেখানোও শিখব
এখানে ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে expeyes junior interface সম্পর্কে জানতে হবে to হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের ওয়েবসাইটটে যান
expeyes junior যন্ত্রের উপযোগিতা সম্পর্কে আলোচনা করি
এই যন্ত্র নিম্নে পরীক্ষণ করতে ব্যবহৃত হয়
এটি নিম্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়: electricity শব্দ চুম্বকত্ব আলো ডায়োড ট্রানজিস্টর এবং অন্যান্য
panel উপরের terminals দিয়ে শুরু করি panel চারটি ground terminals থাকে এই terminals voltage has শূন্য volt 0 volt
অন্যান্য input terminals voltage ground ভিত্তিতে মাপা হয়
input terminals a1 এবং a25v থেকে + 5v a1 মাঝে voltage মাপতে পারে
বামদিকে in1 এবং in2 terminals 0 থেকে 5v এর মাঝে voltage মাপতে পারে
এছাড়া in1 ভালো সঠিকতার সাথে 5000 pf pico farads পর্যন্ত ধারকত্ব মাপতে পারে
pvs হল programmable voltage source এটি 125 mv milli volts এর সর্বনিম্ন অন্তরালের সাথে 05 voltage range voltage দিতে ব্যবহৃত হয় এবং 5 ma milli amps পর্যন্ত বিদ্যুৎপ্রবাহ দিতে পারে
sine মোটামুটি 4 volts এমপ্লিটিউডে একটি ধ্রুবক frequency 150 hz দেয়
sen প্রধানত নিম্ন সংযোজক sensor elements জন্য ব্যবহৃত হয়
এটি 5 voltage সাথে 51k অভ্যন্তরীণ রোধ যুক্ত একটি voltage মাপার terminal
sqr1 এবং sqr2 terminals 07 hertz থেকে 100 kilo hertz পর্যন্ত ফ্রিকোয়েন্সির সাথে 0 থেকে 5v এর square waves দিতে পারে
od1 সফটওয়্যার control অধীনে 0v বা 5v এর digital output দেয়
mic বাইরের শব্দ উৎস থেকে শব্দ নেয়
ccs এর means constant current source
এটি 3 kω kilo ohms একটি load রোধের সাথে 1 ma one milli amps বিদ্যুৎপ্রবাহ দেয় যেহেতু voltage 4 voltage নীচে রাখতে হবে
inverting amplifier বাহ্যিক voltages পরিবর্ধিত করতে ব্যবহৃত হয় এটি বাহ্যিক condenser be mic output পরিবর্ধিত করতেও ব্যবহৃত হয়
যন্ত্রের সাথে কিছু সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে
এক্সেসরিজের সূচী হল নিম্নরূপ
এটি expeyes junior এর graphical user interface gui gui plot window হিসাবেও পরিচিত
plot window বামদিকে input terminals a1 a2 in1 in2 sen sq1 এবং sq2 রয়েছে
atr whi এবং অন্যান্য trigger sources তরঙ্গাকৃতি ঠিক করতে ব্যবহৃত হয়
আমরা atr whi এবং অন্যান্য trigger sources সম্পর্কে আসন্ন tutorials আলোচনা করব
ch1 ch2 ch3 ch4 হল sliders সাথে plotting channels
ডানদিকের channel sliders plot window সেই তরঙ্গাকৃতি ঘোরাতে ব্যবহৃত হয়
a1 we টিপে ch1 পর্যন্ত টানুন আমরা নীচের box সংযোগের তথ্য দেখতে পারি
a2 তে টিপে ch2 পর্যন্ত টানুন আমরা আগের মত সংযোগের তথ্য দেখতে পারি
channel ch2 থেকে fit পর্যন্ত টানুন এটি ch2 a2 voltage এবং frequency দেখায়
ch2 থেকে nml পর্যন্ত টানুন এটি fit দ্বারা প্রদর্শিত display সরায়
msec/div milli second/division সময়ের অক্ষ দেখায়
volt/div volt অক্ষ দেখায়
trig level হল trigger নিয়ন্ত্রক
ch2 তে টিপে del পর্যন্ত টানুন এটি ch2 সরায়
ch1 এ টিপে del পর্যন্ত টানুন এটি ch1 এর প্রদর্শন নিষ্ক্রিয় করে
ftr হল তরঙ্গের fourier spectrum
setting squarewaves a আমাদের কাছে কিছু input এবং check বাক্স রয়েছে
in input box we আমরা তরঙ্গের frequency বদলাতে পারি
এটি phase differencedphi কে পার্সেন্টেজে বদলানোর জন্য
set pvs = input box আমরা 0 থেকে 5v in মাঝে পছন্দসই voltage value লিখতে পারি value set করতে enter টিপুন
sqr1 sqr2 এবং both চেকবাক্স frequency সক্রিয় করতে ব্যবহৃত হয় slider ব্যবহার করে frequency বদলানো যাবে
set state চেকবাক্স od1 এবং ccs নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়
measure c on in1 বোতাম ধারকত্ব মাপতে ব্যবহৃত হয়
measure r on sen বোতাম রোধ মাপতে ব্যবহৃত হয়
বোতামের নীচে python code লিখতে একটি command window রয়েছে আমরা python code সম্পর্কে আসন্ন tutorials আলোচনা করব
save traces to বোতাম হল txt files txt traces সংরক্ষণ করতে
loop check box scan এবং xmg বোতাম সম্পর্কে আমরা পরবর্তী tutorials আলোচনা করব
experiments বোতাম পরীক্ষণের সূচী দেখায় quit বোতাম window বন্ধ করতে ব্যবহৃত হয়
এখন যন্ত্র এবং তার interface ব্যবহার করে ওহমের সূত্র ব্যাখ্যা করব
in পরীক্ষণে আমরা রোধকের উপর voltage নির্ভরতা দেখাবো এবং ওহমের সূত্র যাচাই করব
যন্ত্র সিস্টেমের সাথে যুক্ত হয়েছে
in পরীক্ষণে pvs 22 kω kilo ohms রোধের সাথে in1 in সাথে যুক্ত হয়েছে in11kω kilo ohms in সাথে ground gnd in সাথে যুক্ত হয়েছে
এটি সংযোগের circuit diagram
সফ্টওয়্যার interface খুলুন
plot window voltage মাপতে in1 এ টিপুন
pvs = 1 volt for জন্য সংশ্লিষ্ট in1 value হল 0309 volt
অনুশীলনী হিসাবেpvs এর ভ্যালু 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত বদলান এবং সংশ্লিষ্ট in1 ভ্যালু যাচাই করুন
এখন শ্রেণী সংযোগে কার্যকর রোধ যাচাই করতে একটি পরীক্ষণ করি
in পরীক্ষণে আমরা voltage দেখাবো যখন রোধকের শ্রেণীতে যুক্ত থাকে
in পরীক্ষণেin1 ccs in সাথে যুক্ত রয়েছে ccs রোধকের মাধ্যমে গ্রাউন্ডের সাথে যুক্ত
plot window ccs চেকবাক্স চয়ন করুন voltage দেখাতে in1 এ টিপুন
এটি সংযোগের circuit diagram
1 kω kilo ohms রোধক ccs এবং gnd when সাথে যুক্ত থাকলে মাপা voltage হল 0979v
একইভাবে 560 ω ohms রোধের জন্য মাপা voltage হল 0543v
1 kω kilo ohms এবং 560ω ohms রোধের শ্রেণী সমন্বয় করতে মাপা voltage হল 1524v
এখন সমান্তরাল সংযোগের জন্য কার্যকর রোধ যাচাই করতে একটি পরীক্ষণ করি
in পরীক্ষণে আমরা voltage দেখাবো যখন রোধক সমান্তরালভাবে যুক্ত থাকে
in পরীক্ষণে in1 ccs in সাথে যুক্ত রয়েছে ccs একটি রোধকের মাধ্যমে ground gnd in সাথে যুক্ত
এটি সংযোগের circuit diagram
plot window ccs চেকবাক্স চয়ন করুন voltage দেখাতে in1 এ টিপুন
এই পরীক্ষণ আগে 1000ω ohms রোধকের সাথে তারপর দুটি 1000 ω ohms রোধকের সমান্তরাল সংযোগে করা হয়
এটি সমান্তরাল সংযোগে 1000 ohm রোধের circuit diagram in1 এর মাপা value হল 0952v
এটি দুটি 1000 ohm রোধকের সমান্তরাল সংযোগের circuit diagram in1 এর মাপা value হল 0474v
আবার এই পরীক্ষণ 22k ω kilo ohms রোধকের সাথে আবার দুটি 22k ω kilo ohms রোধকের সমান্তরাল সংযোগে করা যেতে পারে
এটি 22k ω kilo ohms রোধের জন্য circuit diagram in1 এর মাপা value হল 2132v
এটি দুটি 22kω kilo ohms রোধের সমান্তরাল সংযোগের জন্য circuit diagram in1 এর মাপা value হল 1063v
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি
আমরা নিম্ন দেখানোও শিখেছি
একটি অনুশীলনী হিসেবেশ্রেণী এবং সমান্তরাল রোধকের সংযোগ দ্বারা কার্যকর রোধ মাপুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ